এই ছবিটিতে আমরা একটা জংশন দেখতে পারছি। এই জংশন এর উপরে ওল্ড মালদা জংশন লেখা আছে।

এবং সামনে একটি লোক দাঁড়িয়ে আছে একটা বাইকে এর সাথে খোলা আছে।

এই ছবিটি একটি রাস্তার ছবি যেখানে কিছু লোক আর মহিলা দাঁড়িয়ে আছে। আশেপাশে কিছু দোকান রয়েছে সামনে দুটো সাইন বোর্ড আছে ।পাশে দিয়ে --

গার্ড রয়েছে এবং একটি লোক সামনে দাঁড়িয়ে আছে ।দুটো বাইক আছে পাশে বিল্ডিং আছে ।

বাইক আছে সাইকেল আছে আছে ।

ফোন করছে একটি মহিলা দাঁড়িয়ে আছে।

এইটি বিল্ডিং এর ছবি দেখা যাচ্ছে। বিল্ডিং এর উপরে কিছু ছেলে--

দাঁড়িয়ে আছে বসে আছে এবং নিচে কিছু ছেলে হাঁটছে এবং --

সামনে একটি খয়েরি রং এর বিল্ডিং দেখা যাচ্ছে-এ। যেখানে কিছু সাইন বোর্ড লেখা রয়েছে কিছু গাড়ি রয়েছে সামনে-এ। সামনে গাছ রয়েছে একটা ল্যাম্প পোস্ট রয়েছে তার সামনে--

একটি ঘরের ছবি। সেখানে সরু বই এর মতন রাখা আছে। তার মাজখানে একটি নীল গেট আছে। এবং দরজা আছে।

খাম রয়েছে এবং রেড কার্পেট পারা রয়েছে ।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

আর তার কিছু আগে একটি সিনে বোর্ড -এর মতন আছে।